তার পাশে অনেকগুলো চেয়ার -ও দেখতে পাওয়া যাচ্ছে এবং টেবিল দেখতে পাওয়া যাচ্চে।

এখানে কাউকে সম্মানিত করা হচ্ছে যেখানে হচ্ছে যে টোটাল পাঁচজন বসে রয়েছে এবং ঠিক তাদের পাশে দুজন দাঁড়িয়ে রয়েছে একজন মাথায় টুপি দিয়ে।

যে পাঁচজন বসে আছে তাদের সামনে একটা টেবিল রাখা আসে এবং টেবিলের সামনে রয়েসে একটা লাল কালারের চেয়ার ।

পাঁচজনের মধ্যে ছয়জন ব্যক্তি দাঁড়িয়ে পাঁচজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে একজন বসে আছে।

সিলিংয়ে তিনটা ফ্যান ঝুলছে কালো কাও রঙের এবং উপরে সিলিংয়ে হচ্ছে যে কমলা নীল এবং সাদা রঙের কালার এবং নীচে হচ্ছে যে নীল কমলা রঙের--

এটা একটা লাইব্রেরি লাইব্রেরিতে তিন সাইডে রয়েছে চারিদিকে বইয়ে ছড়ানো।

তার পাশের থেকে একটা ছোট বাচ্চা হলুদ কালারের গেঞ্জি এবং কালো কালারের প্যান্ট হাফ প্যান্ট পরে আছে।